বিল্ডিং রয়েছে বড় মতন ওর পাশে একটা গাছ দেখতে পাচ্ছি কিছু কিছু লাইন -এর তার।

আর দোকান রয়েছে ব্ল্যাঙ্কেট -ও রয়েছে পাশে রাখানো অনেক রকমের পাপোশ রয়েছে এবং --

এহানে একটা ফাউন্টেন দেখতে পাচ্ছি সামনে লাম্বা লম্বা মতো রয়েছে আর ওখানে কাটা কাটা টাইপ -এর রয়েছে ওগুলোর উপর থেকে নীচ দিকে পড়ে আসছে।

এটা একটা বড় আ বিল্ডিং রয়েছে রয়েল ইন একটা সাদা রঙের ইয়ে রয়েছে বানানো।

আর সামনে অনেক অ্যা বড় বড় টেবিল রয়েছে চেয়ার রয়েছে।

এখানে একটা বড়ো জেরক্স মেশিন রাখা রয়েছে বড়ো আর সামনে একটা কাউন্টার আঃ রয়েছে।

আশেপাশে অনেক আ বাড়ি দেখতে পাচ্ছি ছোটখাটো বড় রয়েছে।

এই আ স্ট্যাচু টাইপ -এর বানানো রয়েছে উপরে যে দুয়ারটা আছে ওখানেও স্ট্যাচু টাইপ -এর কিছু কিছু বানানো রয়েছে।

অ্যা মেয়েডের অ্যা একটা ছোট বাচ্চার পোস্টার টাঙ্গানো রয়েছে একটা লেডিস -এর পোস্টার টাঙানো রয়েছে।

স্ট্যাচু ওর ওপরে একটা মানুষ বসে রয়েছে একটা বড়ো পারা ব্যানার লাগা রয়েছে সামনে।

এ_বি_সি_ডি -এর একটা ছোট ছোট বক্স টাইপ -এর বানানো রয়েছে ছোট পিয়ানো টাইপ -এর রয়েছে বল রয়েছে।

দেখতে পাচ্ছি এর চারো পাশে এ অনেক বরফ রয়েছে পুরো জায়গাটা সাদা দেখতে পাচ্ছি আশেপাশে শুধু বরফই বরফ রয়েছে।

আর ভিতরে ওপ্পো -এর ব্র্যান্ড দেখতে পাচ্ছি ফোন -এর একটা রয়েছে মানে ফোন --

এখানে সামনে অ্যা টেবিল -এ অ্যা অনেকগুলো--